আর কার্পেট বসা আছে চড়বার জন্য। সিড়ি আছে আ আর--

মূর্তি বনা আছে মানে সিমেন্ট -এর তারপরে এ সাইড -এ অনেক গুল গাছ আছে ফোল গাছ আছে আর ও সাইড -এ একটা বেল্ডিং আছে আর ঝুলা আছে একটো তারপর --

পেছনে ভারত এর দেশের নকশা বনা আছে--